আ কাপড়ে কিছু কাজ ও করা আছে মন্দিরে কারুকার্য খুব সুন্দর । এবং একটা মানুষ দাঁড়িয়েও আ --

এটা দেখা যাচ্ছে কোনো একটা স্মৃতি স্তম্ভ।

আর এটা বড় টিয়া পাখি ইয়োলো রঙ আরো কালার আছে সবুজ আছে ।